এটি একটি জামা কাপড়ের মার্কেট বড় খুব বড় মার্কেট ।

এটি একটি হাট। সম্ভবতঃ এটা একটা মাছের হাট।

খুব সুন্দর একটি ডালিয়া ফুল হয়েছে ডালিয়া ফুলটা সাদা--

খুব সুন্দর করে মন্দিরটা সাজানো। মন্দিরটায় বেশি লোকজন দেখা যাচ্ছে না ফাঁকা মন্দির।

এটি একটি কারখানা কীসের কারখানা বুঝতে পারছি না।